মন্দির সাদা মন্দির গায়ে কারুকার্য চূড়া চূড়ার মাথায় গাছ পিছনে গাছ ।

এখানে চা পাওয়া যায় কফি পাওয়া যায় স্যুপ পাওয়া যায় সফ্ট টি পাওয়া যায়।

রোদ্দুর বাইরে আকাশে সুন্দর মেঘ আর --

মাছ ধরতে বেড়িয়েছে জেলেরা বড় নদী সুন্দর পার্ক ।

মুদিখানা দোকান ভিতরে অনেক কিছু জিনিসপত্র ভিতরে ফ্রিজ আছে জলের বোতল।

ওপরে ও-ও-ই সাথে ডমরু সাথে চাঁদ সম্ভবত শিবের মন্দির পাশে ঝাউবন গাছ।

পিছনে পোস্টার নিচে বাস স্ট্যান্ড ওপরে পোস্টার চারিদিকে কিছু ঘর ফাঁকা।